কতো গাড়ি আছে উম সাদা আকাশ দেখা যাচ্ছে।

একটা মেলার নাগর দোলনা | কত লোক কত বৌ |

গাড়ি এইদিকে একটা ঘর মানুষ দাঁড়িয়ে আছে

কতো রকমের আলো জ্বলছে রং বে রং এর |

একটা মন্দির | মন্দিরের ওপরে চূড়া চূড়া করা আছে |

ছাদে কতো গাছপালা বসানো আছে বড় বড় নারকোল গাছ সুপরি গাছ--

তার সাইড -এ অনেক গুলো গাছ আছে |

বইয়ের দোকাআন অনেক রকমের বই পাওয়া যায়।

ভিতরে সিঁড়ি আছে একটা লোক শুয়ে আছে।

একটা লোক বিক্রি করছে মাস্ক পড়ে |

এটা একটায় পাড়ার ইস্কুল খড়ের চালের বোর্ড টাঙ্গানো আছে।